ক্রিয়েটিং a জাভা ভেব প্রজেক্ট এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব জাভা ওয়েব প্রকল্প তৈরি করা ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর সম্পর্কে webএক্সএমএল ফাইল সম্পর্কে
এখানে উবুন্টু ওএস 1204 নেটবিনস ইদে 73 জেডিকে 17 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার 210 ব্যবহার করছি
পছন্দের ওয়েব ব্রাউজার ব্যবহার করুন
টিউটোরিয়ালটি অনুসরণ করতে নেটবিনস ইদে ব্যবহার করে কোর জাভা এবং এচটিএমএল সম্পর্কে জানতে হবে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
নেটবিনস ইদে ব্যবহার করে একটি নতুন ওয়েব প্রকল্প তৈরি করা শিখি
এইজন্য আমরা নেটবিনস ইদে তে যাবো
ইদে এর উপরের বাম কোণায় ফাইল এ টিপে নিউ প্রজেক্ট এ টিপুন
নিউ প্রজেক্ট উইন্ডো খোলে
ক্যাটেগরিস থেকে জাভা ভেব এবং প্রজেক্টস থেকে ভেব অ্যাপ্লিকেশন নির্বাচন করুন
নেক্সট এ টিপুন
পরের উইন্ডোতে প্রজেক্ট নামে হিসাবে মাইফার্স্টপ্রজেক্ট লিখুন
প্রজেক্ট লোকেশন এবং প্রজেক্ট ফোল্ডের একই রকম রেখে নেক্সট এ টিপুন
সার্ভার হিসাবে গ্লাসফিশ সার্ভার নির্বাচন করুন
কনটেক্সট পাথ হল মাইফার্স্টপ্রজেক্ট এটি আমাদের প্রকল্পের নামের অনুরূপ
এই সম্পর্কে বিষদভাবে শিখব
এখন নেক্সট এ টিপে তারপর ফিনিশ এ টিপুন
প্রজেক্টস ট্যাবে টিপুন
এখানে আমরা বিভিন্ন নোড দেখতে পারি এবং তৈরী করা ওয়েব অ্যাপ্লিকেশন মাই ফার্স্ট প্রজেক্ট দেখতে পারি
এই মুহূর্তে এই নোড নিয়ে চিন্তিত না হলেও এগুলিতে টিপে এটিতে কি রয়েছে তা প্রদর্শন করি
এখন ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর সম্পর্কে শিখি
একটি ওয়েব অ্যাপ্লিকেশনের ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর অ্যাপ্লিকেশনের ক্লাস রিসোর্স এবং কনফিগারেশন বর্ণন এছাড়া ওয়েব সার্ভারের ওয়েব অনুরোধ পরিবেশন করতে তাদের ব্যবহার ব্যাখ্যা করে
ওয়েব সার্ভার এই অ্যাপ্লিকেশনের জন্য একটি অনুরোধ পায়
এটি অনুরোধের ইউআরএল এর বর্ণন পেতে ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর ব্যবহার করে
এটি কোডে ইউআরএল বর্ণন করে
ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর হল webএক্সএমএল ফাইল
এখন ইদে তে ফিরে আসি
আমরা এখানে উপলব্ধ নোড থেকে webএক্সএমএল ফাইল খুঁজে পাই না
এটি খুঁজতে ইদে এর উপরের বাম কোণায় ফাইল এ গিয়ে তারপর নিউ ফাইল এ টিপুন
ক্যাটেগরিস থেকে ভেব নির্বাচন করুন ফাইল টাইপস থেকে স্ট্যান্ডার্ড ডিপ্লয়মেন্ট Descriptorwebএক্সএমএল নির্বাচন করুন
তারপর নেক্সট এ টিপে ফিনিশ এ টিপুন
ইদে এর বাম দিকে ফাইলস ট্যাবে টিপুন
এখানে webএক্সএমএল ভেব নোডের web আইএনএফ ফোল্ডারে অন্তর্ভুক্ত
এখানে আপনি সোর্স কোড দেখতে পারেন
এখানে এক্সএমএল হেডার রয়েছে
এছাড়া web এপ নোড ও রয়েছে
এখন অ্যাপ্লিকেশন রান করার চেষ্টা করব
এটি করতে মাইফার্স্টপ্রজেক্ট এ ডান ক্লিক করুন
ক্লিন এন্ড বিল্ড এ টিপলে এটি পূর্বে কম্পাইল করা ফাইল এবং অন্যান্য বিল্ড আউটপুট মুছে ফেলবে
এটি পুনরায় অ্যাপ্লিকেশন কম্পাইল করবে
আবার মাইফার্স্টপ্রজেক্ট এ গিয়ে ডান ক্লিক করুন করে রান এ টিপুন
তাই সার্ভার রান করছে এবং এটি মাইফার্স্টপ্রজেক্ট স্থাপিত করেছে
একটি ব্রাউজার খোলে যা হেলো ভোর্ল্ড প্রদর্শন করে
এর কারণ আমরা প্রকল্প রান করলে ওয়েব অ্যাপ্লিকেশন প্রদর্শিত পৃষ্ঠা উপস্থাপিত করে
এখন এখানে এই ইউআরএল এ দেখি
এটি হল লোকালহোস্ট কোলন 8080 স্ল্যাশ মাইফার্স্টপ্রজেক্ট
তাই মাইফার্স্টপ্রজেক্ট রান করলে ডিফল্ট রূপে জেএসপি পৃষ্ঠা পাই যা বলে HelloWorld
এখন ইদে তে ফিরে আসি
web আইএনএফ ফোল্ডারের নীচে indexজেএসপি দেখতে পারি
indexজেএসপি তে দুইবার টিপলে সোর্স কোড দেখতে পারি
এটি এচটিএমএল ট্যাগ সহ একটি সহজ জেএসপি পৃষ্ঠা
এর শিরোনাম হিসাবে জেএসপি পেজ এবং হেডিং হিসাবে হেলো ভোর্ল্ড রয়েছে
ওয়েব অ্যাপ্লিকেশন রান করলে ডিফল্ট রূপে indexজেএসপি প্রদান করে
পূর্বে ছেড়ে আসা কিছু কনটেক্সটপাথ আবার কল করি
কনটেক্সটপাথ কে মাইফার্স্টপ্রজেক্ট হিসাবে সেট করেছি
এখন ব্রাউজারে ফিরে আসি
ইউআরএল কে লোকালহোস্ট কোলন 8080 হিসাবে লিখে Enter টিপুন
আমরা দেখি যে গ্লাসফিশ সার্ভার এর হোম পেজ এখানে প্রদর্শিত হয়েছে
ডিফল্ট রূপে এটি এখানে 8080
গ্লাসফিশ সার্ভার ইনস্ট্যান্সে চলমান অনেক অ্যাপ্লিকেশন থাকতে পারে
একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে ইউআরএল এ সেই অ্যাপ্লিকেশনের নাম লিখুন
সুতরাং আমাদের ইনস্ট্যান্সে স্থাপিত নির্দিষ্ট অ্যাপ্লিকেশন লেখা উচিত
তাই লিখব স্ল্যাশ মাইফার্স্টপ্রজেক্ট এবং Enter টিপব
এখানে আমরা হেলো ভোর্ল্ড দেখতে পারি
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি সহজ জাভা প্রকল্প তৈরী করা ওয়েব প্রকল্প সম্পাদিত করা এবং webএক্সএমএল ফাইল সম্পর্কে
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য httpspoken tutorialorgNMEICT ইন্ট্রো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একটি সফ্টওয়্যার এমএনসি তাদের কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের মাধ্যমে করেছে
তারা এই টিউটোরিয়ালের বিষয়বস্তু ও যাচাই করেছে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ